তারপর নাচগানেরও আলাদা ষ্টুডিও হয় যেখানে প্রাকটিস করে আর কি। তা ও মনে হচ্ছে কোনো নাচের ষ্টুডিও ।

এটা কোন পার্ক আমি জানি না। কিন্তু যেটাই হোক কোথাও না কোথাও এটা একটা পার্ক আর সেটার এটা এন্ট্রি গেট |

ইন্ডিয়া আরে ইন্ডিয়া -তে আমি আর আমার হাসবেন্ড মাঝেমাঝেই যাই যেটা খিদিরপুরের ওখানে।

বাহ্! জলটা কি সুন্দর লাগছে! পুরো টলটল করেছে চকচকে।

মানুষ দুটো দাঁড়িয়ে কারখানায় কাজ করছে। হয়তো গ্যাস -এর মানে গ্যাস সিলিন্ড্রিক -এর কারখানাও হতে পারে। অথবা কোনো একটা কারখানা তো হবেই লোহা-লক্করের।

এটা হবে কোথাও কোনো একটা ছোট খাটো আমি দেখছি একটু দূরের কোথাও গ্রাম বাসির লোক ওরম দিকে এরম ছোট ছোট বিল্ডিং - এর মধ্যে জামাকাপড়- এর দোকান থাকে।